এবং এর আশেপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে এবং ঠিক তার সামনেই রয়েছে একটি বিশাল বড় রাস্তা সেখান দিয়ে একটি লোক ও যাচ্ছে।